নানা রকম সাইজ -এর জুতো কি সুন্দর ভাবে একেকটা তাকে কাঠের তাকে সাজানো রয়েছে। সুন্দর একটা মার্বেল রয়েছে। দেওয়ালের মধ্যে আটকানো চটি গুলো খুব ভালো লাগ--

চোখের সামনে একটি জে.বি. রয় --

চোখের সামনে দেখা যাচ্ছে একটি রুম -এর মধ্যে একটি ছেলে সবুজ রংয়ের জামা পরে কি সুন্দর হাউসকিপিং -এর কাজ করছে।

কি সুন্দর লাগছে বেডরুম -টা দেখতে এবং যেখানে পরিষ্কার করছে সেই মেঝেটা--

ডবল আই .সি. সেভেন নাইন টু নাইন বি .এস. ই ছাপাণ্ণ বাদুড়িয়া বারাসাত টু দীঘা।

চোখের সামনে দেখা যাচ্ছে কি সুন্দর একটা পরিবেশের চারিদিকে গাছ পালায় ভর্তি কিছু কিছু গাছের কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছু কিছু গাছের কালার কালারিং হয়ে রয়েছে একটা বড় একটা বিল্ডিং রয়েছে একটি মানুষ--

চোখের সামনে ফুটে উঠেছে কি সুন্দর একটি পার্ক । কি দারুন লাগছে পার্ক টি দেখতে। এখানে দোলনা স্লিপ এবং নানা ধরনের খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে বাচ্চাদের খেলার এবং দূর দিকে দেখে তাকিয়ে মনে হচ্ছে যেন সুন্দর একটি পরিবেশের মধ্যে এই পার্ক টি রয়েছে।

এপার্টমেন্ট -এর সামনে দাঁড়িয়ে। সে এপার্টমেন্ট -টির নাম হচ্ছে অংকার ভবন গড়ভা এপার্টমেন্ট ।

চোখের সামনে দেখা যাচ্ছে একটি গঙ্গার ধারে ডাঙ্গাতে একটি নৌকো ।

বসে ওখানে সময় কাটাচ্ছে এবং সুন্দর গাছপালা গুলো লাইটিং -এর কারণে দারুণ কালার লাগ--

চোখের সামনে দেখা যাচ্ছে এটি একটি দোকান দোকানের মধ্যে খুবই সুন্দর একটি--

তাক তাক করে সাজানো রয়েছে নানা রকমের যাবতীয় জিনিসপত্র মুদিখানার জিনিসপত্র অনেকগুলো শ্যাম্পু তেল সাবান কুড়কুড়ের প্যাকেট নানা রকম কিছু এখানে দেখা যাচ্ছে। খুব দারুন ভাবে সাজিয়েচ --

যেটি দেখে মনে হচ্ছে এটি একটি বইয়ের দোকান। একটি লোক তাকিয়ে রয়েছে ঠিক স্ক্রিন - এর দিকে এবং চারি দিকে বইপত্রে ভর্তি। ডান দিক বা দিক পেছনে সামনে বই আর বই এ ভো --